in পিএইচপি tutorial আমরা কম্পেরিজন তুলনামূলক operators সম্পর্কে শিখবো
কম্পেরিজন operators দুটি মান দুটি strings বা দুটি ভ্যারিয়েবল যা এদের মধ্যে কাউকে সম্মিলিত করে তার তুলনা করতে পারে এবং তার উপর কাজ করবে
এই জন্য আমি if statement ব্যবহার করতে যাচ্ছি
চলুন if statement কাঠামো তৈরি করে শুরু করা যাক
আমার শর্ত হল যদি 1 == 1
echo echo
true
এবং তারপর else
echo
false মনে রাখবেন আমার এই বন্ধনীর প্রয়োজন নেই তাই আমি তাদের সরাতে যাচ্ছি
চলুন এটি সংভৃত করি
সংভৃত করতে কিছু সংকোচ করবেন না
এটি প্রথম কম্পেরিজন operator
2 = to means কম্পেরিজন operator আমরা আগে এটি if statement দেখেছি
1 equal to 1 তাই এটি true echo করবে এটি চেষ্টা করি
আমরা true পেয়েছি
আমি এটি পরিবর্তন করি if 1> 1 তাহলে দেখি আমরা কি ফলাফল পাই
false কারণ 11 এর সমান এবং 1এর চেয়ে বড় নয়
এখন এটি পরিবর্তন করি 1> = 1
যদি 1> = 1 echo true অন্যথায় echo false
এখানে আমাদের true পাওয়া উচিত
এছাড়া আপনি less than ছোট বা equal to সমান এর সাথেও করতে পারেন উদাহরণস্বরূপ less than
false হবে less than ছোট be equal to সমান true হবে
আমরা not equal to অসমান ও বলতে পারি তাই if 1 is not equal to 1 echo true
refresh করি আমরা এখানে false পাবো কারণ 11 we সমান এখন বলি if 1 is not equal to 2
আমরা true পাই কারণ 12 we সমান নয়
এগুলি হল মৌলিক কম্পেরিজন operators যা আপনি আমাদের tutorials জন্য ব্যবহার করবেন
এটি বিস্তৃত করুনসেগুলি অভ্যাস করুনএবং আপনি সেগুলি ভাল বুঝতে পারবেন
আপনি you operators ব্যবহার করে ভেরিয়েবলগুলি তুলনাও করতে পারেন তাই যেমন num1 = 1
num2 = 2 এখন আমরা এই মানগুলি প্রতিস্থাপন করবো এবং আমরা এটি করি
এটি this একই ফলাফল প্রদর্শন করবে যা আমরা আগে পেয়েছিলামযা হল true এখন আমাদের এই মানগুলি পরিবর্তন করা উচিত
লক্ষ্য করুন এটি এখন এইভাবে পড়া হবে num1 = 1 num2 = 1 তাই যদি num11 এর সমান note হয় তাহলে এটি false কারণ 11 এর সমান সুতরাং আমরা false পাই
এটি সরল কম্পেরিজন operators এগুলি অভ্যাস করুন
আমি কৌশিক দত্ত tutorial অনুবাদ করেছি অংশগ্রহনের জন্য ধন্যবাদ